তিন হাজার টাকার মতো

ওহ আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে খুব ভালো কাজ করেছে হ্যাঁ আসলে আমার তিন হাজার টা দুটো মিলিয়ে পড়েছে আচ্ছা আচ্ছা কাজ খুবই ভালো হয়েছে খুব সুন্দর লাগছে তোর হাতে হ্যাঁ অল্প একটু তো লাগে

হ্যাঁ বলছিলাম তুই ও করাবি শুনছিলাম একবার হ্যাঁ আমি সেই ব্যাপারেই আহ খোঁজ নিতে তোকে একটু ফোন করেছি আমারো খুব ইচ্ছা আছে করানোর আহ তো কেমন কি খরচা পরে আর কোথা থেকে করিয়েছিস এগুলোর ব্যাপারেই সব জানতে তোকে আমি ফোন করেছি

হ্যাঁ তো খরচা হয় তো কেমন পরে তুই তো বল্লি আর দোকান তা ঠিক কোথায় একটু বলবি ওই তো বেলঘড়িয়া তে আচ্ছা আচ্ছা তা তুই আমাকে একটু ঠিকানা তা পাঠিয়েদিস আমি তাহলে দেখি যাবো এর মধ্যে একবার গিয়ে কথা বলে আসবো তারপর আমি করাবো ঠিকাছে আমি তোকে নাম্বার আর ঠিকানা তা দুটোই দিয়ে দেব আচ্ছা আচ্ছা খুব বেথা লাগে বুঝি হ্যাঁ একটু তো লাগে আচ্ছা আমার তো সেটাই ভয় লাগছে যে করাতে গেলে খুব বেথা বেশি লাগে কি না আচ্ছা তোর এর মধ্যে একদিন সময়ে হবে

আচ্ছা তা তুই আমার সাথে একটু যেতে পারবি

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোকে উম সময় করে একটা দিন বলে দেব

তাহলে আমাকে একটুঁ জানাস হ্যাঁ তোর সেদিন হবে কি না হ্যাঁ হ্যাঁ তুই আমাকে আগের থেকে জানিয়ে দিস আমি তোকে জানিয়ে দেব আমার time হলে আচ্ছা আচ্ছা ঠিকাছে ঠিক আছে আর বলছিলাম আহ তুই এখন যেখানে পড়ছিস সেখানে কোনো কাজ কর্মের আহ ব্যাপারে কিছু জানি? vacancy এর ব্যাপারে বলছিস?

হ্যাঁ আমি যেখানে পড়ি সেখানে vacancy তো এখন ফাঁকাই আছে আমি যতদূর জানি মানে সবসময় না but কিছু কিছু vacancy ফাঁকাই আছে তো তুই যদি চাস তুই interview দিয়ে দেখতেই পারিস আশা করছি ওখানে হতে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা আহ আমি তো actually আহ তোর college টা চিনিনা কোথায় তা তুই আমাকে একটু ঠিকানা টা পাঠিয়েদিস হ্যাঁ হ্যাঁ ব্যারাকপুর থেকে নেমে একটা auto ধরলেই ওখানে পৌছে যাবি ঠিকাছে আমি তাও তোকে address তা দিয়ে আমি তোকে বুঝিয়ে আচ্ছা ঠিকাছে ঠিকাছে ঠিকাছে আর বল তোর এখন পড়াশোনায় পরতে কোনটা ইচ্ছা হচ্ছে মানে কোনটা কোন বেপারে তুই এখন বেশি পড়াশোনার বেপারে মাঝে শুনেছিলাম আহ তুই নাকি আহ অংক নিয়ে খুব ইয়ে পড়াশোনা করছিলি না না অংক নিয়ে একদমই করছিলাম না কেন আমার অংক একদমই ভালোলাগে না এটা খুব ভুল খবর আমি অংক নিয়ে একদম পড়াশোনা করছিনা এটা খুব চিন্তার বিষয় আমার জন্য আচ্ছা তাহলে এখন কি নিয়ে পড়তে তোর ভালো লাগছে বল শুনি একটু আপাতত তো আমার computer তাই পড়তে ভাল লাগচে মানে coding এর part টা

আর different computer এর যেই কাজ গুলো থাকে সেগুলো ওহ আর

আর তো আমি আমিও এখন পড়ানো start করেছি নিজের পড়াশোনার সাথে সাথে পড়াচ্ছি আমি আচ্ছা কটা পড়াচ্ছিস আমি আপাতত দুই জন তিন জন কে পড়াচ্ছি আচ্ছা আচ্ছা তারা কি সবাই তোদের আহ আগের যে বিদ্যালয়ে পারতিস সেই বিদ্যালয়েরই না না সবাই same মানে সবাই এক বিদ্যালয় এর না কিছু জন আলাদা আছে কিছু জন এক আছে আচ্ছা আচ্ছা তা সময় কি হয় তোর এতটা? না না সময় করে নিতে হচ্ছে আসলে আমার খুব একটা যাচ্ছি না কেন খুবই গরম এই দুপুর বেলায় যাওয়া যায় না আসা যায় না এতটাই গরম যেদিন যেদিন বিশ্ববিদ্যালয় যাচ্ছি না বা আমি সেই হিসাবেই তোর আমি বাচ্ছা গুলোকে আমি পড়াচ্ছি চেষ্টা করছি আমি time টা দেওয়ার আর কি এই জন্যেই তোর এত সময় এর অভাব দেখা দিয়েছে এবার বুঝলাম

আচ্ছা তা আহ তোদের এখন বাড়িতে আহ ভাড়াটিয়া কজন আছে? এখন তো বাড়িতে ভাড়াটিয়া একজনই আছে সেও পরায় বাড়িতে ওহ তারা কোন শ্রেণী পড়াই? তারা শ্রেণী আট থেকে বারো অব্দি পরায় আর বিশ্ববিদ্যালয়ে মনেহয় যতদূর জানি second year এর পরায় মানে second year অব্দি পরায়ে আচ্ছা তা তোরা কি আহ আহ কোনো একটা center মতো দিয়েছিস তোরা শুধু কটা শ্রেণী পড়াচ্ছিস হ্যাঁ আসলে আমি আর আমার এক বন্ধু মিলে একটা center এর মতনদেয়ার চেষ্টা করেছি তো সেটাতেই আমরা পড়াচ্ছি ও

আমার বন্ধুর নাম রাহুল

না বাড়ির কাছাকাছি থাকেনা একটু দূরে থাকে মানে সে রোজ যাতায়াত করার চেষ্টা করছে আচ্ছা আচ্ছা তা পড়াচ্ছিস কোন ঘরে? আমাদের বাড়ির সামনে যে দুটি ঘর ছিল না তাতে ও ওই ঘর গুলো তে এত জায়গা হয়? হ্যাঁ এখনো তো খুব ছাত্র হয়নি ছাত্র ছাত্রী but হ্যাঁ হচ্ছে কোনো সমস্যা হচ্ছেনা সেই হিসাবে

আর আমরা আমাদের center এ একটা বিরতি দেয়ার চেষ্টা করেছি রাহুল এর বাড়িতে ও রাহুল বিরাট এ থাকে

ওর পরিবারে কে কে আছে দিদা দাদু মা বাবা বোন ভাই

আচ্ছা তোর কথা তা খুব আস্তে আস্তে হয়েগেলো রে তোদের কি এখন ওইদিকে খুব network এর issue হয়

হ্যাঁ আমাদের এদিকেও খুব network issue শুরু হয়েছে হটাৎ করে ও তাছাড়া আমাদের এখানে খুব function concert type এর হচ্ছে তাই খুবই problem হচ্ছে আচ্ছা তা এই বেপারে কারোর কাছে কিছু বলিসনি যে এরম অসুবিধা হচ্ছে বাড়িতে বয়স্ক মানুষেরা আছে তাদের তো খুব সমস্যা হয়ে যাবে না হ্যাঁ কে বল শুনবে সমস্যার কথা কেউ ই শোনেনা ও হ্যাঁ এটা খুবই এটা খুবই বাজে ব্যাপার যে এখন তো বাড়িতে বয়স্ক মানুষেরা আছে তাদের আহ অনেকেরই অনেকরকমের সমস্যা থাকে কারোর বুকে ব্যাথা থাকে মাথা ব্যাথা থাকে তা এরকম জোরে যদি গান বাজনা হয় তো তাদের ভীষণই অসুবিধা হ্যাঁ রে আমারি তো বাড়িতে দিদা আছে খুবই অসুবিধা হচ্ছে তার শরীর খারাপ লাগে মাঝে মাঝে এত জোরে জোরে গান বাজে

হ্যাঁ দিদা আমাদের সাথেই রয়েছে মাঝে মাঝে মাসির বাড়ি যায় ও আহ দিদার উম তোদের মাসির বাড়ি কোই আমার মাসির বাড়ি হচ্ছে হলো আগরপাড়া ও তোর ভাই বোন কিছু আছে মানে মাসির

সে তোর সমবয়সী ছিলো না হ্যাঁ হ্যাঁ আমার সমবয়সী

সে আমি যতদূর জানি সে এখনো পড়াশোনায় prepare করছে এই বছর হয়তো বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করবে ও আচ্ছা আচ্ছা তা তুই বরো হয়ে কি হতে চাস আমি বড় হয়ে আমি বড় হয়ে হতে চাই কি বললি

আচ্ছা তা এখন থেকেই সে ভাবে পড়াশোনা কর নিজেকে খুব ভালো ভাবে তৈরী কর যাতে খুব ভালো জায়গায় একটা নিজে চাকরি করতে পারিস বা এরম হতেই পারে তুই একটা বড় ব্যবসা করতে চাইলি ব্যবসাও করতে পারিস নিজেকে খুব ভালো করে এখন থেকে তৈরী কর হ্যাঁ আমি একদমই চেষ্টা করছি যাতে আমি একটা ভালো জায়গা নিজেকে প্রতিষ্টিত করতে পারি আচ্ছা আচ্ছা চেষ্টা কর আর যদি তোর কোনো সাহায্য লাগে তা তুই আমাকে একটু জানাস ঠিকাছে হ্যাঁ হ্যাঁ আমি তোকে অবশ্যই জানাবো সে বিষয়ে আমি তোকে যতটা পারবো আমি তোকে ততটা সাহায্য করবো সেটা যেটা দিয়েই হোক হ্যাঁ বলছি যে tattoo তা হ্যাঁ বলে নে

হ্যাঁ তোর যদি কোনো teacher লাগে বা তোর যদি আহ কোনো জায়গায় কথা বলার জন্য লাগে তুই আমাকে জানাস বা কোনো তোর যদি পুস্তক লাগে ঠিকাছে তা তুই আমাকে জানাবি আমি সেগুলো তোকে কিনে দেবার ব্যবস্থা করবো বা তোর যদি দরকার হয়ে আমি তোর জন্য সেই শিক্ষক শিক্ষিকার কাছে গিয়ে কথা বলবো তা তুই আমাকে একটু জানাস হ্যাঁ জানাবো আচ্ছা বল তুই কি বলছিলিস বলছি তুই যে বলছিলিস tattoo টা করবি তুই কি বানাবি tattoo তে ও হ্যাঁ আমি তো ভাবছিলাম tattoo করবো তো আমি দুটো tattoo করবো বুঝলি তো

আমি একটা আহ গোলাপ ফুল করবো ঠিকাছে হাতে

হ্যাঁ একটু বড় করে করবো বুঝলি তো

সেই রং দিয়ে যে আহ কাজ কর্ম গুলো হয়ে সেই রং এর কাজ কর্ম গুলো করবো আর আরেকটা তোর আহ হাতেই করবো সেই আহ বলেনা ওই উম ওর মুখের মুখের যেগুলো হয়ে মুখ বসানো হয়ে ঐধরণের কাজ করবো ঐধরণের কাজ করবো

ওখানে আমি যতদূর জানি মুখের কাজ খুব একটা হয়না but তুই যেই গোলাপের কথা বলছিলিস সেটা হয়তো হয়

আসলে মুখের কাজ করতে তো খুব বেশি মানে খাটুনি হয়ে আর ভালো করে করতে হয় তো খুবই ধৈয লাগে তো আমার মনে হয়না ওখানে হয় বলে তা আমি তোকে খোঁজ নিয়ে জানাতে পারি আচ্ছা ঠিকাছে আমি আহ এইতো বৈশাখ মাসের শেষ দিকে করবো তখন আমি তোকে আগে থেকেই জানাবো চল একদিন গিয়ে একটু কথা বলে আসি তারপরে আমি করাবো

হ্যাঁ হ্যাঁ তাহলে তুই আমাকে বলিস কি কি করাবি বা তোর যেগুলো জেরোক্ষম করাবি সেরখম আমাকে পাঠাস আমি দাদা তাকে জিজ্ঞাস করে রাখবো যে কেমন কি খরচা হতেপারে তাহলে তোর সেই অনুযাই সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ খুবই সুবিধা হবে দেখ একসাথে তো অনেক গুলো টাকার বেপার তো আমারো একটু খানি আমি তাহলে প্রস্তুতি নিয়ে যেতে পারবো এটাই হলো বেপার

আর আহ বেলগোরিয়া থেকে কাছেই ওনার দোকান ওইতো বেলগোরিয়ার থেকে auto ধরে রোততলা নামতে হবো রোততলা থেকে পাঁচ দশ মিনিট এর রাস্তা হেটে গেলে আচ্ছা আচ্ছা ঠিক আমি তো এখন ওই আগের জায়গাতে থাকছিনা তুই তো জানিস আমি আমি cantonment ছিলাম but আমি এখন ওই cantonment এর দিকে থাকছিনা আমি এখন দমদম station এর কাছে থাকি বুঝতে পেরেছিস ও ওখানে একটা ঘর ভাড়া নিয়েছি ছোট্ট এক কামরার ঘর আহ আর bathroom আছে আর একটা ছোট্ট রান্নাঘর আছে আমি এখন ঐখানে থাকি ঐখানে হম বল বলছি তোর কত করে ভাড়া পড়ছে এখন ও আমার ওই ঘরটার ওই ভাড়া তোর সাড়ে চারহাজার টাকা করে পড়ছে খাওয়া খাওয়া দিচ্ছে ওখান থেকেই না না খাওয়া দাওয়া দিচ্ছেনা আমার রান্না আমি করে খাই

রান্নার বেপারে একটু খুদখুডে আমি সব রান্না আমি খেতে পারি তাই আমার রান্নাটা আমি করেইনি এখন তো একা থাকতেই হচ্ছে কারণ মা এখন ভাইয়ের কাছে থাকছে ও ভাই এখন সেই বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে তুই জানিস ই আহ তো যখন যায় তখন tiffin করেদিতে লাগে আর এসেও ও দুপুরের খাবার খেয়ে ও তো এখনো এত সবকাজ করে উঠতে পারেনা college গিয়ে তার জন্যই মা ওখানেই থাকছে মা এখন আর এখানে থাকছেনা আর আগে যে cantonment থাকতাম না cantonment ঘর তা actually খুব ভালো না কন্ট্রোমেন্টের ঘর তাই একটু প্রব্লেম হচ্ছিলো কি বলতো যে ঘর তা হটাৎ করেই

ফলে ভীষণ মশা হয়ে ভীষণই মোসা হয়ে এবং মশার থেকে বিভিন্ন ধরণের রোগ সেই টাইম এ হচ্ছিলো তখন খুব ম্যালেরিয়া হচ্ছিলো তাই আমি ওই ঘর তা ছেড়েদিলাম ওই যে তোর ভাই কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে জানি ও আমার ভাই এখন আশুতোষ কলেজে পড়ছে রে ওর কি যাতায়াত করতে কি সমস্যা হয়ে না না ওর খুব একটা অসুবিধা হয়না একটু আহ তোর সকাল সকাল বেরিয়ে যায় তো ওর খুবেক্টা বেশি সমস্যা হয়না আর এছাড়াও ওর অনেক বন্ধুরা যায় একসাথে

বলছি আগের ওই বাড়িটার ভাড়া কত ছিল এবারিটার তফাৎ কত আর ও হ্যাঁ ওই বাড়িতাতে আমাকে সাড়ে তিনহাজার দিতে হতো ও তাহলে তো খুব একটা তফাৎ নয় না না খুবএকটা তফাৎ এর থেকেও ওর পরিবেশ টা অতটা ভালো ছিলোনা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন ভালো উম তার সাথে তোর এখানে জল এর বেবস্তা থা খুবই ভালো আছে আগের বাড়িটা তে জল নিয়ে খুবি সমস্যা হতো জল আসতোনা মাঝের মধ্যেই ওদের উহ নিচে যে ট্যাংকি ছিলোনা সেই ট্যাং এ জল থাকতোনা খুব সমস্যা হতো প্রায় মাঝের মধ্যে কারেন্ট চলে জেতো আর তারপর তো মশার প্রচন্ড পরিমান উপদ্রপ ছিল সেই ভাবে পরিষ্কার ও করতোনা বাড়ি

তোর গল্প আড্ডা দিতো ঠিকাছে একটা অসস্থিকর পরিবেশ ছিল কারণ পরিবেশ তা অতটা ভালো ছিলোনা কিন্তু এই বাড়ির পরিবেশ তা অনেক তা ভালো

হ্যাঁ এটা খুব বাজে বেপার কারণ আমরা যেখানে ছিলাম সেই পাড়াতে সবার ম্যালেরিয়া হয়েছিল উহ এখন এ বাড়িওয়ালা ভালো হ্যাঁ হ্যাঁ এখন উনি এই বাড়িতে থাকেননা আমরাই থাকি উনি মাসে একদিন কি দুদিন আসেন ওনাকে বাড়িভাড়া তা ডিএডি আর উনি সেরোক্ষম এখানে থাকেননা

বলছি তুই বাড়ি কবে ফিরবি আহ বাড়ি ওই ধর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে ফিরবো আমি তোকে জানাবো তাহলে তখন একদিন আমি তোর বাড়ি যাবো ঠিকাছে

কাকিমার হাতের মাংসো খেতে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কি তুই সাথে কাকিমাকেও নিয়েএসবি

হ্যাঁ আর দিদুন কেও নিয়ে আসিস দিদুন এর জন্য মা সুন্দর করে পায়েস বানিয়েদেবে দিদু খুব পাইসে খেতে ভালোবাসেন তাই পায়েস বানিয়েদেবে ঠিকাছে তাহলে আমি মা আর দিদাকে নিয়ে তোর বাড়ি একদিন যাবো হ্যাঁ হ্যাঁ আমি যখন ছুটিতে বাড়ি যাবো আমি তখন তোকে আগে তখন ফোন করবো তুই চলে আসবি আর এখানে কিছুদিন থেকে যাস তোর যদি বেশি কাজ না থাকে এখানে দু দিন থেকে যাস

আর আমাদের বাজারে তো এখন বোরো বোরো বেশ ইলিশমাছ আছে তো একদিন কাকিমা কে আর তোকে খাওয়াবো

তোদের তো খুব পছন্দের একদিন একটা বোরো মাছ নিয়ে এসব একদিন জমিয়ে খাওয়া দাও হবে বাহ্ ইটা খুব মজার বিষয়ে

না না অদ্দম দেবোনা আচ্ছা চল আজকে অনেক্ষন কথাহলো বেশ ভালোলাগলো অনেকদিন পর তোর সাথে কথা বলে হ্যাঁ আমার ভালো লাগলো অনেক দিন পর কথা বললাম হ্যাঁ ঠিকাছে চল রাখছি হ্যাঁ হ্যাঁ

hello প্রিমো কেমন আছো? hi লাইবা আমি ভালো আছি তুমি কেমন আছো